উনি একজন মানুষ ঠেলা লইয়া যাইতরা।

মন্দির সাদা আর কালার করা ইনো তিন চারজন ব্যাটা আসেন।

ঘরের উপরের মইধ্যে দুইটি বড় ড্রাম দেখা যাচ্ছে চারিপাশে অনেক গাসপালা রয়েসে।

সামনে একটি বড় গেট দেখা যাচ্ছে চারিপাশে অনেক গাসপালা রয়েসে।

রাস্তার মধ্যে কয়েকজন লোক দেখা যাচ্ছে একটি ড্রাম রয়েছে।

লাইট জালানো রয়েসে কয়েকটি ফ্যান দেখা যাচ্ছে দুকানের তারিয়ার মইধ্যে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে--

একটি কিবোর্ড দেখা যাচ্ছে একটি মাউস রয়েছে।

ঘরের বাহিরে একটি ইলেকট্রিক খুঁটি রয়েসে একটি ইলেকট্রিক লাইন রয়েসে একটি লাইট জ্বালানো রয়েসে ।

গেটটি খোলা রয়েসে পাশে একটি গার্ডওয়াল দেওয়া রয়েসে।

ঘরের মইধ্যে একটি কলিডর রয়েসে।

পাশে কয়েকটি গাসপালা দেখা যাচ্ছে একটি মটরের পাইপ দেখা যাচ্ছে।

অনেকগুলা গাসপালা দেখা যাচ্ছে সামনে একটি গর দেখা যাচ্ছে গরের উপরে একটি বড় ড্রাম দেখা যাচ্ছে।

একটি পোস্টার দেখা যাচ্ছে সামনে একটি রাস্তা রয়েসে রাস্তার মইধ্যে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

ও একটি জিমের রানিং মেশিন রয়েছে।

এখানে লাইট লাগানো রয়েসে একটি ইলেকট্রিক বোর্ড রয়েসে।

এখানে অনেকগুলা কলা কয়েকটি আনোর ফল কয়েকটি কালাজাম রয়েসে পাশে কয়েকটি আপেল রয়েসে।

নীচে অনেকগুলা কাগজ কাটা রাখা রয়েসে একটি মধ্যে রয়েসে ।

সামনে একজন লোক দাঁড়িয়ে রয়েসে মাথার মইধ্যে একটি টুপি রয়েছে।

একটি গ্লাস লাগানো রয়েসে গ্লাস -এর মইদ্যে লেখা রয়েসে ঊষা ফুড কর্ণার ।

এই সবির মইদ্যে দেখা যাচ্ছে একটি বড় অফিস রয়েসে।

অনেকগুলা বাইক রাখা রয়েছে একজন লোক বাইকে করে যাচ্ছেন।

এই ছবির মধ্যে দেখা যাচ্ছে একটি ইস্টেশনের মইধ্যে একটি ছোট্ট দোকান রয়েছে সেখানে একজন লোক রয়েছেন।

স্টেশনের মইধ্যে কয়েকটি গাসপালা দেখা যাচ্ছে একটি বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে।

সোফার উপরে দুইটি বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে একটি কাঁচি দেখা যাচ্চে।

ঘরের উপরে গ্রিল লাগানো রয়েছে পাশে আর একটি বড় ঘর রয়েছে অনেকগুলা গাছপালা দেখা যাচ্ছে।

নদীর পাড়ের মধ্যে কুচি কুচি ঘাস রয়েছে অনেকগুলা ছোট বড় গাছপালা রয়েছে।

এই সোবির মইদ্যে একটি বড় বিল্ডিং দেখা যাচ্চে।

কচি কচি গাছ দেখা যাচ্ছে একটি লোহার কুটি দেখা যাচ্ছে।

সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে।

এই সবির মধ্যে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্তার সামনে একটি বড় গেট রয়েসে।

একজন লোক দেখা যাইচ্ছে কয়েকটি পোস্টার লাগানো রয়েছে।

একটি সরিষার তেলের বোতল দেখা যাইচ্ছে একটি সসের ডিব্বা রয়েসে ।

দোকানের ভিতরে আমুলের প্যাকেট দেখা যাচ্ছে কয়েকটি চা পাতা রয়েছে দোকানের মইধ্যে একটি বাঁশ লটকানো রয়েছে।

এই ছবির মইধ্যে একটি বড় বিল্ডিং গর দেখা যাচ্ছে সেখানে কয়েকটি ইলেকট্রিক খুঁটি রয়েছে।

এখানে কয়েকটি গাসপালা দেখা যাচ্ছে সামনে একটি খালি জায়গা রয়েছে।

একটি ট্রান্সফরমার দেখা যাচ্ছে অনেক কিছু কিছু গাছ রয়েছে।

ফলে কিছু পাত্তা জড়ায়ে কিছু পাত্তা যুক্তা।

উনা দুইটা কিতা সাইনবোর্ড লেখা সবুজ তাতোলতা উয়ার উপর সাদা।

বড় একটা মেশিন একটা মেশিন ধরনের।

আর সবুজ রঙ্গের গাস সাইটে দিয়ে একটা রাস্তা গেসে এর এর সাইটে একটা দের আসে।

তালগাছ আসে তার বাদে ।

এখানে আছে তিন চাইর জাতর প্যাকেট একটাতে আছে মিষ্টি একটাতে আছে বিস্কুট ।

বড়ো নানান ধরনের জিনিস দেওয়া।